রাস্তার পাশে একটি লরি দেখছি .

সাদা রঙের ঘর দেখতে পাচ্ছি.

একটি বড়ো মাপের দোকান দেখতে পাচ্ছি।

মাঠের প্রান্তে একটি গাছ দেখছি .

অনেকগুলি লোক পরপর দাঁড়িয়ে রয়েছেন।

একটি বড়ো রোড দেখতে পাচ্ছি।

একটি নৌকায় অনেক লোক বসে আছে.

পাশে একজন লোক দাঁড়িয়ে কিছু করছে।

একটি লম্বা লাল পাইপ দেখছি.